এখানে ঘাস আসে অনেক ছোট ছোট বড় বড় আর নদী আসে নদীতে দেখতে খুব সুন্দর লাগসে আর দূরে দূরে অনেক গাছ আর লাইট লাগানো হয়ে--

অনেক গাছ আছে জল আছে বিল আছে আর অনেক রকমের জিনিস আছে ।

এটা একটা সুন্দর জায়গা। এখানে রাস্তায় কিনারে একটা স্কুটি দ্বারা করানো আসে। এখানে বাইক আসে ।